এইটি একটি ছোট খাড়ি | এইটি সাধারণত গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় ।

এই ফুল গুলো খুব সুন্দর দেখতে | এই ফুল দিয়ে মালা বানিয়ে খোঁপা লাগানো হয় এই ফুল গুলি নানা দেশ বিদেশে চারিত হয়।

এটি একটি লংড্রাই ল্যাব । এখান থাকে আমরা চব্বিশ ঘন্টায় সমস্ত সার্ভিস পেয়ে থাকি।

এখানে রাস্তার ধারে কচু গাছ দেখা যাচ্ছে।

কমপ্লান হরলিক্স ন্যাস্টোজেন সব কিছু এখানে পাওয়া যায় এবং বডি অয়েল তেল শ্যাম --

ভলি বল খেলা দেখতে কার না ভালো লাগে। গোলকীপার গোল দেওয়া এগুলো সব--

এটি একটি বাস স্ট্যান্ড এখানে সব ধরণের বাস পাওয়া যায়।

বাস এ প্রচন্ড হারে ভিড় থাকে বিশেষ করে দশটার দিকে।

এখানে আমরা নেটওয়ার্ক এর প্রব্লেম হলেও এখানে সমস্যা জানালে সেটি আমাদের ফোন -এর সমস্যার সমাধান হয়।